কোনো না কোনো ভাবে আমরা ঠিকই কৃষির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি আবার আর একটা বিষয় আছে যে এইজন বাংলা দেশে খুবই বর্ধমান জনসংখ্যা এই জনসংখ্যা আহ প্রতিনিয়ত, দেশের বিভিন্ন ধরনের পরিবেষ দূষণ ঘটিয়ে যাচ্ছে এটা কৃষির ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে আমাদের কৃষি জমি গুলো কে ধ্বংস করে দিচ্ছে বা কৃষির যে পরিবেষ দরকার ফসল, ফলানোর জন্য সেই পরিবেষ টা নষ্ট করে দিচ্ছে তো এখেত্রেও তো আমরা কোনো কোনো ভাবে কৃষি তে একটা প্রভাব ফেলছি তাই না?

কিছুটা আবহাওয়ার কারনেও আমাদের মানে কৃষির এই যে বিষয় টা এটার ওপর একটা আহ খারাপ প্রভাব পড়ছে আরকি। তো এই এ বিষয় নিয়েও কিন্তু আমাদের আহ দেশে already মানে এ বিষয় নিয়ে কাজ করতেছে সরকার কারন আমি আহ কিছুদিন আছে খবরে দেখেছিলাম আমাদের, এটা নিয়ে আমাদের আহ মানে কাজ করতে বলেছেন আহ আমাদের দেশে যেন আহ উৎপাদন ক্ষমতা টা আহ যেন মানে বেশি হয় আরকি উৎপাদন যে,

উৎপাদনের যে বিষয় টা আছে এটা আমাদের বাড়াতে হবে এই বিষয় নিয়ে কথা বলছিলো কারন আমাদের দেশে, দেশ হচ্ছে মানে আহ হচ্ছে মানে আমরা বলতে পারি যে একটা কৃষি প্রধান দেশ আরকি আমরা, দেশের অনেক কৃষক আছে যারা বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের ফল মূল বলো আহ বিভিন্ন ধরনের আহ চাষাবাদ করেছে। থাকে আরকি আর এই থেকেই আমাদের দেশের আয় আসে তারপরে এর পাশাপাশি আমাদের যে আহ বাইরের কিছু আহ আমাদের দেশের আমাদের দেশের, এইগুলার মানে পাচার ধরো বলতেছে যে এর বাইরে বিক্রি করে দিছে একটা আয় আসে এখান থেকেও আমাদের মানে আয় হয় তো সব থেকে বড় ভুমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের এই, কৃষক দের একটা আহ উৎপাদন থেকে আরকি তো উম হ্যাঁ আসলে আসলে বাইরে কমপক্ষে আমাদের যে জনসংখ্যা রয়েছে আমরা যদি আমাদের নিজেদের খাদ্য চাহিদা টা পুরন করতে পারি আমাদের যদি বাহিরে থেকে কোনো কিছু আহ আনতে না হয়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 অর্জন করতে পারবো যেটা আসলে একটা দেশের জন্য অনেক বড় challenge এই challenge টা সকলে মুকাবেলা করতে পারেনা সব দেস অর্জন করতে পারে না আমরা যদি, কৃষি ক্ষেত্রে সাবলম্বি হতে পারি তাহলে এই challenge টা তে আমরা জিতে যাবো আর কৃষি ক্ষেত্রে জিতে যাওয়া মানে হচ্ছে একটা দেশের অনেক উম অর্থনীতিক দিক থেকে আহ একদম বলা যায় যে,

হ্যাঁ তুমি ঠিকই বলেছো কারন আমাদের দেশের মানে সব থেকে বড় উৎপাদনের বড় আয়ের যে উম সেটা হচ্ছে আমাদের এই, কৃষির একটা মানে একটা উৎপাদনের বিষয় আরকি এটা থেকে আমাদের যে আয় আসে বাংলাদেশে এখান থেকে আহ মানে প্রত্যেক টা, বাংলাদেশের পরিবার কিন্তু এখন থেকেই চলে আরকি এখানে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কৃষকদের উপর নির্ভর করে আমাদের দেশে যে কৃষকেরা আছে তারা কিন্তু ধান চাষ করে বিভিন্ন ধরনের ফসল চাষ করে নিজের মানে বাসার খরচ এগুলা তারা মানে পরিচালনা করে। আমাদের তার ফলে আমরা যে আসলে আমরা শহরে বসবাস করে তাদের বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারিনা তারা কীভাবে আহ উৎপাদন করে তাদের, কতোটা মানে কষ্ট হয় এই কাজগুলো করতে এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করি না আমরা যদি একটু মানে গ্রামের দিকে গিয়ে এসে দেখতে পারি যে তারা এই, এই শীতের দিনে সকালে তারা কীভাবে আহ ধান লাগায় কীভাবে জমি চাষাবাদ করে এই শীতের পানিতে, মানে ঠাণ্ডা পানিতে আরকি, তাহলে আমরা বুঝতে পারবো যে তারা কতোটা কষ্ট করে এই চাষাবাদ করে আমি অবশ্য কিছু দিন আগে গিয়েছিলাম মানে গ্রামের ওইদিকে ঘুরতে তো ঘুরতে গিয়ে দেখি আসলে আমরা পানি, নাড়তে পারি না এমনি ঠাণ্ডা মানে ঠাণ্ডার কারনে আমরা পানি নাড়তে পারি না আর সেই ঠাণ্ডা পানিতে তারা,

এগুলো দেখে আসলে অনেকটাই আহ মানে খারাপ লাগে নিজেকে যে আসলে আমরা তাদের কে মুল্যায়ন দেই না আমরা যখন গাড়িতে উঠি যখন যেকোনো গাড়িতে উঠি তখন আমরা, মনে হয় যে আহ কে যেন এসে বসল মানে তাদের গায়ে কাদা লেগে থাকে তাদের কাপড়টা মানে ছিন্ন সিন্ন হয়ে থাকে তখন আমরা, তাদেরকে মুল্যায়ন দেই না কিন্তু এই তাদের জন্যই কিন্তু আমাদের এতোটা,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

তারা যদি খাদ্য উৎপাদনটা ঠিক ভাবে না করতো তাহলে আহ আমাদের দেশে অর্থনীতি যেরকম বেহাল দশা হয়ে যেত ঠিক তেমনি আমরা আমাদের কাছে খাদ্যটা এতো ঠিক সহজ লভ্য হতো না।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 আহ তাহলে কোনোকিছুই সম্ভব না কোনো কিছুই করতে ভালো লাগবে না বা আহ স্বাভাবিকভাবে করা সম্ভব হবে না আহ সেক্ষেত্রে কৃষকরাই আমাদের উম মূল চাবি কাঠি আমাদের দেশে। তাদের কে কখনোই অসম্মানিত করা উচিৎ নয় তারা অসম্মানিত হন এরকম কোনো পরিস্থিতিতেও তাদের কে বুঝতে দেওয়া আমাদের ঠিক নয় আহ এ কারণেই দেখবেন যে এখন, অনেক শিক্ষিত ছেলে মেয়েরা, কৃষি কাজের দিকে ধীরে ধীরে আগ্রহি হচ্ছে তারা কৃষি ক্ষেত্রে ঢুকছে আহ আমার মনে হয় এতে করে আমরা আগামী এক দুই দশকের মধ্যেই এই কৃষিক্ষেত্রে একটা আমুল পরিবর্তন দেখতে পারবো। আহ আধুনিকতার ছোঁয়া বলতে কৃষিতে এখনও যা পেয়েছি তার থেকে আরও ব্যাপক ভাবে আহ পরিবর্তন দেখতে পাবো আপনার কী মনে হয়? অবশ্যই এটা আমি আমি বুঝতে পারতাছি আরকি বুঝতে পারছি যে উম আমার কয়েকজন কয়েকজন বন্ধু তারা কৃষি বিদ্যালয়ে, কৃষি বিদ্যালয়ে পড়া লেখা করে তারা উম তারা এই বিষয় নিয়ে মানে বিভিন্ন ধরনের গবেষণা কর~ করছে কীভাবে ফসল বাড়ানো যায় আহ আগে যে আসলে আমরা বুঝতে পারি যে আগে এক এক বিঘা জমিতে যে ফসল মানে যে ফলন হইতো, হোত সেই ফলন কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে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 আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে উন্নত হওয়ার পিছনে কারন হচ্ছে আমাকে এই আহ দেশের শিক্ষা বেবস্থা কৃষির যে একটা শিক্ষা বেবস্থা রয়েছে, এটা নিয়ে কিন্তু অনেকেই মানে এই profession এ পড়ছে কীভাবে ফলন বাড়ানো যায় তো, জি আসলে তাই বলে কৃষি তে আধুনিকতার ছোঁয়া লাগছে সেটার অনেক কিছুই আমরা দখতে পাচ্ছি যেমন আহ বারো মাসে যেই ফসল গুলো এক কালিন ছিলো বা এক season এ হতো সেটা এখন আমরা বারো মাস পাচ্ছি।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

যারা শহীদ হচ্ছেন হৃদয় আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাহু যাত্রা সুমিত ও উনি আসেননি এখনো না একদমই ঠিক নয়। school collage বিশ্ববিদ্যালয় তুলনায় ধরলে কিংবা official কোন mitting এ অনেকেই প্রচন্ড narvash হয়ে কথা বলতে দেখা যায় কারো কারো হাত পা কাঁপতে থাকে।

জনদরদী সমাজসেবক গরিবের বন্ধু যারা এই তাকে সাক্ষী পাই লক্ষ্য জনতা। যার নামে এই জনপথের মাঠ ঘাট থরথর করে কাঁপেআমাদের আশা ভরসা আমাদের অভিভাবক দেশ অরণ্য প্রকৃত দশা বিশ্বখ্যাত জনাব ভৌম জনাব তম এসব কাকে ধরছেন কেন ধরছেন না এইসব বলা যাবেনা এতক্ষন যা দেখলেন এইসব না কেন এই সব কিছু যদি না হয় তবে হ্যাঁ কোনটি এই প্রশ্নের উত্তর খুঁজতে এবং চমৎকারভাবে যেকোনো বক্তৃতার উপর আজ গুরুত্বপূর্ণ সব trick জানতে চোখ রাখুন বহু কিছুতে বক্তব্য কিভাবে শুরু করবেন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে স্বাভাবিক সাংস্কৃতিক আয়োজনে রাজনীতি ও স্তুতিআচার উকিল আদালতের সভা seminar এ এমনকি পারিবারিক আয়োজনে প্রাই আমাদের অনেকে শুনে কথা বলার প্রয়োজন হয় কখনো কখনো আনুষ্ঠানিক ভাবে মঞ্চে বক্তব্য প্রদান করা খুব প্রয়োজন হয়েছে কিন্তু সব চেয়ে সমস্যা হলো আমরা অনেকে বক্তব্য দিতে জড়তা অনুভব করি মঞ্চে দাঁড়িয়ে কি বলব আমার বক্তব্য কি আসলে শ্রোতা মনোযোগ দিয়ে শুনবে এমন অনেক ধরনের চিন্তা আমাদের মধ্যে কাজ করে আমরা অনেক সময় বক্তব্য দিতে গিয়ে যে প্রসঙ্গ নিয়ে বক্তব্য দিচ্ছি সেই প্রসঙ্গের বাইরে অপ্রাসঙ্গিক বিষয়ে ট্রেনে এনে সব কথা গুলিয়ে ফেলি এলোমেলো কথায় theme হারিয়ে ফেলি যার ফলে শ্রোতাদের সামনে লজ্জায় পড়তে হয় এই কারণে বক্তব্য দেবার নিয়ম ভালো বিশেষ করে একজন বক্তা যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বক্তব্যের শুরুটা কিভাবে করতে হয় এটা ভালো করে রক্ত করতে হবে কিভাবে বক্তব্য শুরু করলে সকল দর্শক শ্রোতাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যেতে পারবেন আপনি।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 ভাবার চেষ্টা করুন আপনার বক্তৃতা কি fault হতে পারে এবার দূর করার চেষ্টা করুন অর্থাৎ আপনি শোতা ও দর্শকদের মধ্যে কেমন প্রভাব বিস্তার করতে পারবেন সে বিষয়ক মানসিকভাবে বেশ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যে বিষয়ে বক্তব্য প্রদান করবেন বক্তব্য শুরুর আগে অবশ্যই সেই বিষয়ে সুস্পষ্টভাবে ধারণা নিয়ে রাখতে হবে বুদ্ধিমান বক্তাও বক্তব্য শুরু করার আগে তিনি তার বক্তব্যে কি বলবেন

উপস্থাপক যখন আপনাকে বক্তব্য প্রদান করার জন্য direkte এ আমন্ত্রণ জানাবেন তখন তাড়াহুড়ো না করে ধীরেসুস্থে আপনার আসন থেকে উঠে direkte এর দিকে যাবেন আত্মবিশ্বাসের সাথে বক্তব্য শুরু করুন আপনার আত্মবিশ্বাসী আপনার সকল বাঁধাকে অতিক্রম করে দেবে আর বক্তব্য প্রদানের জন্য direkte এ যাবার আগেই অনুষ্ঠানের script অতিথিদের নাম গুলো ভালোভাবে জেনে নেবেন প্রয়োজন একটি আমন্ত্রণপত্র সঙ্গে রাখবেন আপনার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য যে সকল অতিথি উপস্থিত থাকবেন আপনার বক্তব্যের শুরুতেই নানাবিধ বিশেষক ব্যবহার করে আপনার পক্ষ থেকে যদি তাদের যদি সম্মানসূচক অভিভাবন প্রকাশ করেন বক্তব্য শুরু করার সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস আর প্রাণোন্দের ভাব থাকতে হবে সব সময় মৃদু হেসে আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন নিবেদিত নির্যাতিত নিস্কাশিত মানুষের জন্য কিংবা অন্য এক বিরুদ্ধে পরমানুষের অধিকার আদায়ের জন্য আপনি যখন বক্তব্য প্রদান করবেন তখন আপনার ভাবের পরিবর্তন প্রাকৃতিক ভাবেই ঘটবে তবে শোকাবহ কিংবা ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আপনার মধ্যে অবশ্যই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

বক্তব্য শুরু করার সময় সূতাদের জন্য চমকে যাওয়ার মত কোনো তথ্য নিয়ে খুব সহজেই আপনার প্রতি তাদের attention grow করতে পারেন আপনার বক্তব্যে শ্রোতাদের দর্শকদের জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত সে বিষয়টি থাকবে সে বিষয়ে কিছুটা আমড় দিয়ে রাখতে পারেন আপনার বক্তব্যের শুরুতেই এমন কিছু বলে শুরু করুন যে কথা শুনে দর্শক শ্রোতাদের মনে ব্যক্তিগত আগ্রহ সৃষ্টি হয় আপনার দিকে দর্শক শ্রোতাদের মনোযোগ আকর্ষিত করা হোক এটি সবচেয়ে কার্যকরী উপায়, বক্তৃতা কোনোভাবে দীর্ঘায়িত করা যাবে না আর বক্তব্যের ভূমিকা হবে খুবই সংক্ষিপ্ত শ্রোতারা যে সকল বিষয়ে পছন্দ করে না। সেগুলির দিকে খেয়াল রাখুন যেমন বক্তব্যের মাত্রাতিরিক্ত উদাহরণ দেবেন না সবসময় positive কথা বলুন কারণ negative কথা শ্রোতা কখনোই পছন্দ করেনা বাচনভঙ্গির দিকে এবং অঙ্গভঙ্গির দিকে খেয়াল রাখুন অসামঞ্জস্যপূর্ণ বাচনভঙ্গি বা অঙ্গভঙ্গি আপনাকে অপ্রস্তুত বা শ্রোতাদের অমনোযোগী করে দিতে পারে মনে রাখবেন আপনি এমন ভাবেই বক্তব্য দিবেন যেন মনে হয় আপনি যা বলছেন আপনার হাত পা চোখ নাক মুখ অর্থাৎ আপনার শরীরে যেন একই কথা বলে যেকোনো ধরনের অজুহাত এবং অভিযোগ করে থাকুন বক্তব্য কাউকে ছোট কেউ প্রতিপন্ন করার চেষ্টা করবেন না এটা যেমন আপনার বক্তব্য শ্রোতার মনোযোগ হারাবে তেমনি আপনার প্রতি তাদের নেতিবাচক ভাবনা তৈরি হবে নিজেকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ বোঝাতে যাবেন না আপনার বক্তব্যে যে কোন আয়োজনে যেকোনো ধরনের বক্তৃতা অনেকেই কত কিছু ভুল দেখা যায় সীমাবদ্ধতা বলতে পারেন জড়তাহীন ভাবে আত্মবিশ্বাস নিয়ে সাবলীল ও গ্রহবন্দী ভাবে বক্তব্য প্রদান করার বিপরীতে ভিন্ন চিত্র দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃতপক্ষেই একজন বক্তা হিসেবে তৈরি না হয়ে কিংবা বক্তব্যের ঠিকঠাক প্রস্তুতি না থাকলে যে ধরণের সমস্যাটি দেখা দেয় এরকম কিছু চিত্র আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। এবং এই বিষয়গুলো আমরা সবসময় প্রায়ই দেখি বক্তব্য শুরুতেই হয়। বক্তব্যের শুরুটা হতে হবে খুবই সুন্দর খুবই চমৎকার এবং প্রতিটা বক্তব্যে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই শুরুতে যখন কেউ কোন ভুল করে থাকে বা অসামঞ্জস্যপূর্ণ কোন কিছু বলে থাকেন বা অনেকের কাছে দৃষ্টিকটু সেভাবে কিছু করে থাকেন তাহলে পুরো বক্তব্যই তার প্রভাব পড়ে এইসব বিষয়গুলো এই এই কোন গুলো শুধরে নিয়ে শুরুটা করতে হবে খুবই চমৎকার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 অনেকে এরকম হতে দেখা যায় না একদমই ঠিক নয় এটি দর্শকদের কাছে খুবই দৃষ্টিকটু লাগে, microphone টি অনকোন আছে কিনা এটা দেখার জন্য আপনার আঙুল দিয়ে microphone টিকে একটু আঘাত করলে বুঝতে পারবেন মনে রাখবেন আপনার বক্তব্যের আগে স্বাভাবিকভাবে sub system এ direkte এ ব্যাক্তি আয়োজক সবশেষে উপস্থাপক microphone এর sound check করে microphone কে বক্তব্যের জন্য প্রস্তুত করে রাখেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যারা শহীদ হয়েছেন হৃদয়ে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন পার্থ চ্যাপ্টার সুমিত ও উনি আছেন নি এখনও না একদমই ঠিক নয় এখানে দুটি ব্যাপার অনুষ্ঠানে আপনিও একজন অতিথি আর সেই অনুষ্ঠানে আপনার সাথে আরও যারা অতিথি থাকবেন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 তাদের নাম বলার সময় আপনাকে পেছনে banner দিকে অনেক ক্ষণ তাকিয়ে থাকতে হবে বক্তব্য শুরু করার আগে তাদের সম্পর্কে যদি আপনার নূন্যতম না ধারণা না নিয়ে direkte এ দাঁড়িয়ে যান স্বাভাবিকভাবেই কে উপস্থিত আছে কে উপস্থিত নেই কারকে পদবি এ বিষয়ে ভুলভাল পদবী অনুষ্ঠানে যাবার আগে এই বিষয়ে কিছুটা ধারণা না নিয়ে এবং বক্তৃতা শুরুর আগে মুহূর্তে আজও কিংবা উপস্থাপকের একাধিকবার অতিথির নাম ঘোষণা মুহূর্ত দিতে মনোযোগী না করেন কিংবা হাতে থাকা আমন্ত্রণ পত্রে উল্লেখিত বিষয়গুলি না লেখার কারণে অনেকেই শুরুর মুহূর্তে এই ধরনের অসামঞ্জস্য পূর্ণ নানান কিছু করে থাকেন যা পুরো বক্তব্যই তো রাখেন school collage বিশ্ববিদ্যালয় কোন আচলে কিংবা official কোনো mitting এ অনেকে প্রচন্ড নার্ভাস হয়ে কথা বলতে দেখা যায় কারো কারো হাত পা কাঁপতে থাকে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 অনেকের সামনে কথা বলার সময় কিংবা কোথাও বক্তব্য রাখার সময় স্বাভাবিকভাবেই কখনো কখনো কিছুটা ভয় মনের মধ্যে কাজ করবে কিন্তু আপনার সেই জরতা সেই ভয় আপনার সেই narves দের যেন আপনার ভেতরে রেখেই নিয়ন্ত্রণ করতে পারেন।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

আমাদের আশা ভরসা আমাদের অভিভাবক দেশ অরণ্য প্রকৃত দশা বিশ্বখ্যাত জনাব ভৌম জনাব তম এসব কাকে ধরছেন কেন ধরছেন না এইসব বলা যাবেনা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 দেশ পড়ানো পতিতদশা শব্দগুলো এই সমাজের কজনের নামের পেছনে বসানো যায় আগে যখন একজন অযোগ্য মানুষের নামের সাথে এরকম অসংখ্য বিশেষণপ্রয়োগ করতে থাকেন তখন তার সাথে থাকা অন্যান্য যে সকল অতিথিবৃন্দ এবং দর্শক বিন্দু আছেন তাদের মনে শুধু বিরক্তিও সৃষ্টি হয় না হাসির উর্ধ্বে হয় তাই কারো নামের সাথে বিশ্বযুক্ত করার ক্ষেত্রে কিংবা কাউকে সম্বোধন করার ক্ষেত্রে সাবধানতাঅবলম্বিত

ঋতু বা মৌসম প্রচলিত একটি খন্ড বিশেষ যা নির্দিষ্ট সার্বজনীন কোন সূত্রে স্থির করা হয় প্রথমত প্রথমত স্থানীয় আবহাওয়ার উপর ভিত্তি করে বছরের ঋতু বিভাজন করা হয় বিশ্বের অধিকাংশ দেশে বসন্ত গ্রীষ্ম হেমন্ত শীত এই চারটি প্রধান ঋতু দেখা যায়। কিছু দেশের জনগণ ঋতুকে আরো কয়েকটি ভাগে বিভক্ত করেছে বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া সহ উত্তরাঞ্চলে রাজ্যে ছয়টি ঋতু বিদ্যমান সাধারণত পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয় আবহাওয়া ও দিব্য চিত্রের পরিবর্তন এবং দিনে আলোর মাধ্যমে ঋতু চিহ্নিত হয় এছাড়াও সূর্যের চতুর্দিকে ঘূর্~ ঘূর্ণয়মান পৃথিবীর বার্ষিক পরিক্রমণ ঋতুও পরিবর্তনের সাথে জড়িত বিশেষ করে বসন্ত ঋতুতে ফুল ফোটে যেমন শীতকালে ঘুমিয়ে থাকে এর মাধ্যমে আমরা উপলব্ধি করি যে ঋতু পরিবর্তন হয়েছে গ্রীষ্ম এলাকায় দুইটি ঋতু থাকে বর্ষাকাল এবং গ্রীষ্মকাল এবার শীত প্রধান এলাকাতেও দুইটি মাত্র ঋতু থাকে বসন্ত ও গ্রীষ্ম শরৎ ও শীত বাংলায় বর্ষপঞ্জিকা অনুযায়ী ছয়টি ঋতু রয়েছে প্রতিটি মাসে একটি ঋতু বিবরণ দেওয়া হল গ্রীষ্মকাল শুরু হয় মধ্য এপ্রিল থেকে শেষ হয় মধ্য জুনে । বাংলায় এক মাসে বাংলায় গ্রীষ্মকাল থাকে বৈশাখ ও জৈষ্ঠ মাসে বর্ষাকাল মধ্য জুন মধ্যজুন থেকে শেষ হয় মধ্য অগাস্ট বাংলা মাসের নাম আষাঢ় শ্রাবণ শরৎকাল শুরু হয় মধ্য অগাস্ট থেকে শেষ হয় মধ্য অক্টোবর এ এটি ভাদ্র ও আশ্বিন মাসে এই কালটি দেখা যায় হেমন্ত মধ্য অক্টোবর থেকে মধ্য ডিসেম্বর এই বাংলার কার্তিক অঘ্রান মাস গুলিতে হেমন্তকাল হয় আর শীত মধ্য ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারী পৌষ আর মাঘ এই পৌষ মাঘ টা বাংলার মাসের নাম বসন্তকাল হয় মধ্য ফেব্রুয়ারী থেকে মধ্য এপ্রিল english এটি হয় ফাল্গুন চৈত্র একটি বিশেষ ভৌগলিক ক্ষেত্রে অবস্থানের দরুণ ভারতে বৈচিত্রপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যায় open আবহাওয়ার ভৌগলিক অনুসারে অনুসারে ভারতের ছয়টি প্রধান। আবহাওয়া সংক্রান্ত উপবর্গ দেখা যায় তথা পশ্চিমে মরুভূমি উত্তরে আলপিও তুন্দ্রা হিমবাহ

দেশে মোট চারটি প্রধান ঋতু বিরাজমান দের মধ্যে শীত গ্রীষ্ম বর্ষা ও হেমন্ত আবহাওয়া জনিত কারণে ঋতু গুলিকে তাপমাত্রার মাধ্যমে নিরূপণ করা হয় এখানে গ্রীষ্মকালকে তৈমাতৃক ভিত্তিতে বছরের সবচেয়ে ঠান্ডা সময় হিসেবে বিবেচনা করা হয় এই এই গণনা অনুসারে এবং বসন্ত ঋতুকে পয়লা মার্চ থেকে ধরে নেওয়া হয়েছে এবং বসন্ত ঋতুকে পয়লা মার্চ থেকেই তিনটি মাস নিয়ে গঠিত করা হয়েছে সতেরশ আশি সালে geologic এল্টিনা নামক একজন প্রাচীন আবহাওয়া বিষয়ক সংগঠন তিনটি পুরো মাসকে ঋতু হিসাবে চিহ্নিত করেছেন এরপর থেকেই আবহাওয়া শীত এবং গ্রীষ্মের সর্বত্র

ঋতু বিবরণ গ্রীষ্মকাল বাংলার বর্ষপঞ্জি অনুযায়ী বছরের প্রথম দু মাস বৈশাখ ও জৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল এই সময় সূর্যের প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে ওঠে শুকিয়ে যায় অনেক নদী তার স্বাভাবিক নাব্যতা হারায় জল শূন্য মাটিতে ধরে ফাটল গাছে গাছে বিভিন্ন মৌসুমী ফল দেখা যায় যেমন আম কাঁঠাল লিচু বর্ষাকাল বাংলার বর্ষপঞ্জি অনুযায়ী গ্রীষ্মের পরের ঋতু টি হল বর্ষাকাল সে সময় প্রচন্ড মুষলধারে বৃষ্টিপাত গ্রীষ্মকালের সব মিটিয়ে দেয় রাস্তাঘাট বেশ কর্দমাক্ত থাকে নদী-নালা বেশ ভরাট হয়ে প্রাকৃতিক নতুন মাত্রা জাগিয়ে তোলে জাগিয়ে তোলে আষাঢ় শ্রাবণ মাস মিলে বর্ষাকাল হয় এই সময় নদী-নালা খাল বিল জলে পূর্ণ থাকে শরৎকাল ভাদ্র আশ্বিন মাস মিলে শরৎকাল হয় পৃথিবীর তৃতীয় ঋতু হিসেবে বিবেচিত এই সময় কাশফুল পদ্ম সালুক প্রভৃতি ফুল ফোটে আকাশে মেঘ সাদা মেঘ আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় এই সময় বায়ুর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে তাদের সবুজ দেশে হালকা জলের কোনা দেখা যায় হেমন্তকাল

এই ঋতুতে কৃষক এর মধ্যে ফসল কাটার ব্যস্ততা দেখা যায় ঘরে ঘরে শুরু হয় নবান্ননের উৎসব পৌষ ও মাঘ মাস এই দুই মাস মিলে শীতকাল গঠিত শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা পায়েস খাওয়া হয় কর্মদিনের আদর্শ ও উপযুক্ত সময় হিসাবে শীতকাল বিবে বিবেচিত হয় বসন্তকাল

এই ঋতুতে গাছে নতুন পাতা ও ফুল জন্মায় আবহাওয়া পরিবর্তন প্রাকৃতিক নতুন মাত্রায় ও যোগে কারণে বসন্ত ঋতু ঋতুরাজ বসন্ত নামে পরিচিত তথ্য সজ্জা পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত ক্রান্তীয় প্রকৃতির অর্থাৎ এছাড়াও এ রাজ্যের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব অত্যন্ত বেশি এজন্য পশ্চিমবঙ্গের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়ে থাকে উত্তরের হিমালয় থেকে থেকে দক্ষিনে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার ও নানা বৈচিত্র এই রাজ্যের বিভিন্ন অংশে প্রায় উষ্ণতা বায়ুর প্রভাব বৃষ্টির পরিমাণ তারতম্য ঘটিয়েছে জলবায়ু জলবায়ুগত ভাবে পশ্চিমবঙ্গ একটি বৈচিত্র্যময় রাজ্য। ঋতু পরিবর্তন পশ্চিমবঙ্গের জলবায়ুতে চারটি ঋতু চক্রাকারে আবর্তিত হতে থাকে। মৌসুমী বায়ুর প্রভাব গ্রীষ্মকালে উষ্ণ আদ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু শীতল শীতকালে শীতল ও শুষ্ক মৌসুমী বায়ু এই রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় ফলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত এবং শীতকালে শুষ্ক ও শীতল জলবায়ু দেখা যায়

ধুর ভাল লাগছে না আমার এই কাজ টাজ ন-ঘন্টা কাজ করে বাড়ি এসে আর কিচ্ছু হয় না। কত দেয়? বেশি আর ওদের ওদের পক্ষে বলিস না, ঠিক আছে, কত দেয় রে? বাজে বকিস না, ছুটি নিলে তাহলে ও আমাকে কাজে রাখবে? boss এর সাথে কোনো setting নেই, আমার সাথে setting আছে। শোন বাজে বকিস না, আমি boss এর সাথে ঘুরতে যাই না ঠিক আছে। সেই একদিন ওনার সাথে যে গেছিলাম কারণ ওই ওনার কাজ ছিল ঐদিকে, বললো নন্দিনী যাবে, আমি বললাম ঠিক আছে sir যাবো। একটা official কাজ ছিল, কি? official কাজ ছিল ঠিক আছে? বাজে বকছিস হ্যাঁ week end এ, আরে promotion টা তো ঠিক আছে, কিন্তু সেই ন-ঘন্টা না আমার ভাল লাগে না। আমার হয় বুঝি Advantage এর কি আছে রে এরমধ্যে? advantage এর কিচ্ছু নাই,

পরে গেলাম, তো এতো রোদে মানে এতো ঘেমে গেছিলাম তো। আরে ঠিক আছে, একদিন হলে কি হবে? ধুর এইগুলো ছাড়, আমি সে বলছি যে ভাল লাগে না আমার এই ন-ঘন্টা করে কাজ, তারপরে বাড়ি এসে রান্না আর শোনো ওর আমাকে তো দিয়ে দেয় ঠিক আছে, তুমি আরও আহ

এই ওকে আট দেয়, হ্যাঁ

এ swimming pool এ ধুলো কেন ঢুকবে? swimming pool এ কি ধুলো থাকে না জল থাকে? সেটাও সেটাও জানিস না? জলের ধুলো গুলো কি করে? ধুর বাবা জল তো একটা liquid form পড়াশোনা করেছিস কি না?

ও হ্যাঁ হ্যাঁ, বলছি যে তুই কি কাজটা ছেড়েছিস? কি তুই এখন office যাচ্ছিস? চলছে, ছেড়ে দিয়েছিস কি এখনও আছিস? হ্যাঁ, সেটা তো ঠিক, আর এমনি দিলে তো কিছু হবে না। হ্যাঁ, ওইটাই মানে কাজ

কোথায় খুঁজছিস? কাজ কেন ছাড়ছিস চাকরিটা?